এখানে একটি মানুষকে দেখতে পাওয়া যাইতেসে আরো অনেকজন মানুষ এখানে দেখতে পাওয়া যাইতেসে।

এই ছবিটির মধ্যে একটি দুকানের দৃশ্য দেখা যাইতেসে।

বাকি অনেকজন লোক হ্যাঁ মাটির মধ্যে ফ্লোরের মধ্যে বসিয়ে রয়েছে।

আর এর উপরে একটি প্লেটের মতো জিনিস দেখা যাচ্ছে।

আর এই দুকানের মদ্যে অনেকগুলা চিয়ার র্যাক অনেকগুলা বালটিও দেখতে পাওয়া যাইতেসে।

এই ছবিটির মধ্যে একটি রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে।

কতকগুলি ভেন্ডি দেখতে পাওয়া যাচ্ছে।

আর এখানে বড় বড় বিল্ডিংও দেখতে পাওয়া যাইতেছে।

আর একানেও একটি সাইনবোর্ড লেখা রয়েসে এলআইস--

এই ছবিটির মধ্যে কয়েকটি লাকড়ির জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

আর এখানে অনেকগুলা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে টায়ার চেয়ার

কুটির মধ্যে একটু একটু দুটো দুইটা মূর্তির মতো দেখা যাচ্ছে।

জলাশয়ের শেষ প্রান্তে অনেকটা বড় বড় বিল্ডিংও দেখতে পাওয়া যাইতেসে।

আরেকজন ম্যাডামও দেখতে পাওয়া যাইতেসে একানে।

পোস্টার লাগানো রয়েছে এখানে একটি গ্লোবাল এন্টারপ্রাইজ লেখা রয়েছে ডিজিটাল সেবা রয়েছে ফিনো ব্যাঙ্কেবস পোস্টার লাগানো রয়েছে।

রাস্তার মদ্যে একটি ফোর হুইলার গাড়ি যাইতাসে।

আরো একটা ট্রাক দেখতে পাওয়া যাইতেসে।

আরো অনেকটা সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যাইতেসে।